এবং একানে একটা গাড়ির চাকা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাইতাসে যে একটা রুম -এর বিতরে দুইজন লোক ছাইকেল -এর মদ্যে বসে আছে।

এবং অনেক বড় বড় গাছ জঙ্গল সেখানে দেখা যাচ্ছে।

এবং এখানে ব্ল্যাক কালারের দুটা চেয়ার এবং তারপাশে প্লাস্টিকের চেয়ার তিনটা আছে।

এখানে দেখা যাচ্ছে যে একটা কালী মন্দি--

হলের দেওয়ালে রং সাদা এবং এখানে হলের ভিতরে অনেক লাইট এবং অনেক ফ্যান আছে।

এবং কেউ একজনে উম খাবার পরিবেশন করছে।

এবং একটা সাইনবোর্ডে লেখা আছে আধুনিক দেশবন্ধু সংঘ।

এবং তার সাইটে একটা ঘর।

ঘরের আশেপাশে অনেকগুলো গাছ এবং ঘরের সামনে লাকড়ি দেখা যাচ্ছে।

এবং পিছনে একটা নারকেল গাছ একটা বড়ো গাছ এবং জালনা দেখা যাচ্ছে।